মহা মালদার স্টেশন -টা কত সুন্দর দেখতে বাইরে দেখো লোকজন খাড়ায় খুব সুন্দর দেখতে ভালোই দেখতে খুব সুন্দর--

দেখতে খুব ভালো সুন্দর একদম। একদম খুব ভালো লাগছে দেখতে মন্দিরটা।